মঞ্চের চারিদিকে কিছু বিল্ডিং দেখতে পাচ্ছি।

উপরে একটি ফ্যান দেখতে পাচ্ছি।

একটি মন্দিরের ভেতর অনেক ঠাকুর দেখা যাচ্ছে।

বিছানার উপর কিছু ব্যাগ প্লাস্টিক -এর বোতল দেখা যাচ্ছে।

রাস্তার দু'ধারে ঢালাই করা রয়েছে।

বিল্ডিংয়ের নীচে কয়েকটি দোকান দেখা যাচ্ছে।

দোকানের ভিতর একজন মানুষ ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে।

ইলেকট্রিক পিলার দেখা যাচ্ছে।

ওপরে একটি সিলিং ফ্যান লাগানো আছে।

এখানে একটি ব্যানারের ওপর অনেক মহিলার ছবি দেখতে পাচ্ছি।

দোকানের ভেতরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে।

দুজন পুরুষ মানুষ দেখা যাচ্ছে।

দোকানের ভেতর একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে।

কালো রঙ্গের একটি টেবিল দেখা যাচ্ছে।

এখানে জেলা বীজ খামার কুচবিহার লেখা একটি গেট দেখতে পাচ্ছি।

রাস্তার উপর একটি সাদা রংয়ের বুলোরো গাড়ি দেখা যাচ্ছে।

চেয়ার দেখা যাচ্ছে কাঁচের বাক্স দেখতে পাচ্ছি।

কয়েকটি কালো রঙ্গের চেয়ার দেখা যাচ্ছে।

কিছু মানুষ বসে কাজ করছে।

এই ছবিতে দেখতে পাচ্ছি একটি নদী।

মানুষটি কালো রঙ্গের টুপি পরে আছে।

মেঝের ওপর কয়েকটি জলের ড্রাম রয়েছে।

একটি কালো রঙ্গের চেয়ার দেখা যাচ্ছে।

বিল্ডিংটিতে কয়েকটি শাটারিং দেখতে পাচ্ছি।